এবং গঙ্গার উপরে নৌকা চরা--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাদার টেরিজা -র ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি ধোয়ার জায়গা।

খোলামেলা আকাশ এবং এখানে অনেক বাচ্চারা বা বয়স্করা আসে তাদের সময় কাটানোর জন্য ।

এবং চার পাঁচটা লোকও দাঁড়িয়ে রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড়ো ফাঁকা মাঠ।

এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাঝ রাতের ছবি যে এখানে মাঝখানে দুটো টেন্ট রাখা রয়েছে যেটা নীল রঙে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড়ো মাঠ এবং সামনে অনেকগুলো সাদা--

এইখানে এরা বসে থাকে ফল নিয়ে এবং মানুষেরা আসে তাদের পছন্দ মতন--

এবং উপরে ছোট ছোট সুন্দর আলো জ্বলছে। এ খানে বসে অনকে আড্ডা বা খাবার জায়গা হয়েছে ।

আশপাশে গাছ পালা দিয়ে ঘেরা রয়েছে এবং পাশে একটি স্লিপও দেখতে পাচ্ছি ।

এবং সামনের প্রাইজ টায় পনেরো টাকা রয়েছে।

এটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং আশেপাশে গাছ পালা হয়েছে এবং একটি খুব বড় মাঠ রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গেস্ট হাউস এবং তার সামনে অনেক--